এটি একটি ছোট সিঁড়ি ও কিছু ধ্বংসপ্রাপ্ত কাঠামো রয়েছে যা পুরোনো স্থাপনার অংশ বলে মনে হচ্ছে।

ছবিতে একটি সুন্দর ও সাজানো বাগানের পরিবেশ দেখা যাচ্ছে।

পরিবেশটি দেখে মনে হচ্ছে এটি কোনো বার্থডে সেলিব্রেশনের অংশ হতে পারে।

ছবিতে একটি কলেজের প্রবেশদ্বার দেখা যাচ্ছে।

ভেতরে একটি সাদা ও সবুজ রঙের ভবন দেখা যাচ্ছে।

প্রবেশদ্বারের আশেপাশে গাছপালা ও মোটরসাইকেল দেখা যাচ্ছে।

ছবিটি একটি ছোট দোকান বা ব্যবসায়ী প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ দৃশ্য প্রদর্শন করছে।

ছবিতে একটি আসবাবপত্রের শোরুম বা ফার্নিচারের দোকানের অভ্যন্তরীণ দৃশ্য দেখা যাচ্ছে।

কিছু আসবাবপত্র এখানে প্লাস্টিক -এর মোড়ানো অবস্থায় রয়েছে যা ইঙ্গিত দেয় এ এগুলি নতুন।

রুমটি সুসজ্জিতভাবে আলোয় ঝলমল করছে।

দোকানের সাজসজ্জা ও আলকসজ্জা আকর্ষণীয় যা কেনাকাটার পরিবেশকে আরও মনোরম করে তুলেছে।

ছবিটি একটি ট্রেন এর জানলার ভেতর থেকে তোলা হয়েছে যেখানে রেললাইন প্ল্যাটফর্ম এবং দূরবর্তী একটি ভবন দেখা যাচ্ছে।

চারিপাশে বড়ো বড়ো গাছপালা গাড়ি ও বিভিন্ন লোকজনের সমাগম দেখা যাচ্ছে।

ছবিতে যে বাড়িটির দৃশ্য দেখা যাচ্ছে সেই বাড়িটির দৃশ্য দেখে মনে হচ্ছে সেটি অসম্পূর্ণ।

দুটো লোক সামনে বসে রয়েছে একজন সবুজ রংয়ের জামা পরে রয়েছে গোলাপি প্যান্ট --

আরেকজন ফোনে কথা বলছে নীল রঙের শার্ট ও প্যান্ট পরা মাথায় গামছা বাধা।

পেছনে একটি উ নাগরদোলাও দেখা যাচ্ছে।

সেখানে চেয়ার টেবিল দেখা যাচ্ছে।

যা সম্ভবত কোন প্রজেক্টকে নির্দেশ করে।

চিত্রটিতে একটি রিসর্ডের ছবি দেখা যাচ্ছে।

যার নিচ তলায় বেশ কিছু চেয়ার টেবিল সাজানো রয়েছে।

উপর তলায় বেলকনিতে ছোট ছোট কিছু গাছ রয়েছে।

একটি এসিও খোলা অবস্থায় রয়েছে।

এটি একটি প্রার্থনা কেন্দ্র হতে পারে।

পাথরে স্তরগুলো স্বাভাবিকভাবে গঠিত হয়েছে।

একটি ছোটো নদী বা জলাশয় রয়েছে।

সামগ্রিকভাবে দৃশ্যটি শান্ত নিরিবিলি গ্রামীণ প্রকৃতির সুন্দর্য তুলে ধরেছে।

ছবিতে একটি লোহার সুন্দর নকশা করা গেট দেখা যাচ্ছে যা সোনালী কালো সাদা লাল রঙের ডিজাইন দিয়ে সাজানো হয়েছে।

একজন ব্যক্তি সেলাই মেশিনে কাজ করছেন অন্যজন ডেক্সে বসে আছেন।

ঘরের ভেতরে বিভিন্ন সামগ্রী ও কাপড়-জামা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে যা কর্মক্ষেত্রের পরিবেশ নির্দেশ করছে।

আলোকসজ্জা ও নকশাগুলো মানুষকে আকর্ষিত করে চলেছে।

এটি কোন ঐতিহাসিক বা সাংস্কৃতিক প্রদর্শনীর অংশ হতে পারে।

আকাশের রং হালকা গোলাপী ও নীলাভা যা সূর্যাস্ত বা সূর্যোদয়ের সময়কে ইঙ্গিত দিচ্ছে।

নীল রঙের ব্রিজ ও অন্যান্য আসবাবপত্র পরিবেশে সাজানো রয়েছে।

ছবিতে একটি খোলা মাঠ দেখা যাচ্ছে যা সম্ভবত কোন স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠানের খেলার মাঠ।

মাঠের একপাশে কিছু গাছপালাও রয়েছে যা পরিবেশকে সুন্দর করে তুলেছে।

কতগুলি চেয়ার দেখা যাচ্ছে এবং কতগুলি শাড়ির টেবিল ও দেখা যাচ্ছে যেগুলি সাদা ও বেগুনি কাপড় দিয়ে সজ্জিত।

এটি একটি হোটেলের রুমও হতে পারে।

ছবিতে একটি উন্মুক্ত মাঠে অনেক মানুষ যোগ ব্যায়াম করছে।

একটি নেট দিয়ে ঘেরা অংশও দেখা যাচ্ছে যা ক্রিকেট অনুশীলনীর জন্য হতে পারে।

সাইনবোর্ডে ডক্টর অভিজিৎ হরে নামে একজন ডেন্টাল সার্জনের নাম উল্লেখ করা রয়েছে।

ছবিটি রাতে তোলা হয়েছে যেখানে আলো আধারের একটি সুন্দর পরিবেশ সৃষ্টি হয়েছে।

বাড়ির ছাদটি টিনের তৈরি।

ছবিতে একটি সুন্দর কাঠের বাড়ি দেখা যাচ্ছে যা সবুজ পরিবেশের মাঝে অবস্থিত।

এটি একটি গ্রামীণ বা প্রাকৃতিক পরিবেশের অংশ হতে পারে যেখানে হয়তো পর্যটকদের জন্য কটেজ তৈরি করা হচ্ছে।

সামনে ফুলের মালা ঝোলানো রয়েছে।

ফুলগুলোর সবুজ কান্ড ও কাটা কিছুটা দৃশ্যমান যা প্রকৃতির সৌন্দর্যকে আরো ফুটিয়ে তলেছে।

আরো অনেক লোকজনও রয়েছে বলে মনে হচ্ছে কারণ এটি বাজার এলাকাও হতে পারে।